মলের মতো মনে হচ্ছে। কোনো একটা গাড়ি দেখা যাচ্ছে একটা বাইক দেখা যাচ্ছে মল টা দেখা যাচ্ছে ।

মাঝখানে তাদেরকে বেঁধেছে গরু আর মহিষকে মনে হয় দুটোই মহিষ মনে হচ্ছে ।

সুন্দর দেখতে অনেক কয়েটা হরিণ দেখা যাচ্ছে এইখানে রাস্তা রাস্তার মাঝখানে এইখানে।

আর একটা হোয়াইট কালার -এর গ্রীন কালার -এর এইসব কিছু দিয়ে করা ।